এবং ফুল বাগানের চারিদিকটি নেট দিয়ে ঘেরা রয়েছে।

মন্দিরটির সামনে একটি সিড়ি দেখা যাচ্ছে। মন্দিরটির চারিদিকে অনেক বাড়ি ঘর রয়েছে। মন্দিরটির সামনে অনেক লোকজনও রয়েছে।